প্রতিও আমাদের যেই য যেইগুলো জিনিস দরকার লাগে--

একটা দোকানদার বসে রয়েছে একটা লোক বসে রয়েছে যেগুলো বিক্রি করছে।

কাজের জিনিস রাখা হয়।

যে দুটো ঠাকুরের ফোটো আছে।

ওষুধের দোকানে একটা মহিলা বসে রয়েছে।

চুন্দর জিনিস পাওয়া যায়।

সামনে একটা চেয়ার রয়েছে।

খুব সুন্দর জল পড়ছে।

এখানে একটা লেখা দোকান নাম আছে নিবেদিতা।

চায়ের কাপ চায়ের কাপের মধ্যে চা রাখা হয়েছে।